আ যা অনেক গা ঘর বাড়ি দেখতে পাওয়া যায় যেগুলি হলুদ রঙ্গের দেখতে। অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে। রেল লাইন দেখতে পাওয়া যায় সেখানে অনেক গিটি দেখতে পাওয়া যাচ্ছে ইলেক্ট্রিক পোল দেখতে পাওয়া যাচ্ছে সেখানে ইলেক্ট্রিক তার দেখতে পাওয়া যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগ --